এটি কোলকাতা ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া এমনকি সারা বিশ্বে পালিত হয়--

এবং তার পাশে রয়েছে একটি সমভূমি এই সমভূমিটা যথেষ্ট উর্বর। কারণ ঝিল এর পলি এখানে এসে জমা হয়।

নারকেল গাছ দেখতে অত্যন্ত সুন্দর লাগছে দৃশ্যটিকে।

জিম জিম -এ মানুষ নিজেদের দেহ সুস্থ সবল রাখতে যায়। জিম করা শরীরের পক্ষে অত্যন্ত ভালো।

বিভিন্ন ইকুইপমেন্টস চালিয়ে শরীরের বিভিন্ন পার্টস -এ এটি কার্যকর হয়।

এবং সম্ভবত এখানে একান্নবর্তী পরিবাররা থেকে থাকে এবং ঘর গুলো অত্যন্ত ছোট বা বড় হতেই পারে সেটা মানুষের পছন্দ অনুসারে মানুষ সেই বিল্ডিং -এ একেকটা ফ্ল্যাট কেনে।

এখানে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ পিলার তোলা হচ্ছে এবং একটি মানুষ ছবি তুলছে।

এবং একেকটা পিলার -এ একেক ভাবে শক্ত মক্ত করে বিল্ডিং -টা বানাতে সাহায্য করে।

একটি ফলের বাজার। যেখানে বিভিন্ন ধরনের ফল যেমন--

এই ফলগুলো স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী এবং এ ধরনের ছোট ছোট ফলের বাজার সব জায়গাতেই দেখা যায়।

এখানে ছেলেদের জামা কাপড় পাওয়া যায় এবং এদের কোয়ালিটি -ও যথেষ্ট ভালো বলে দামটাও অনেকটাই ভালো সবাই এখান দিয়ে কিনতে চায়।

এ ধরনের বইয়ের দোকান রাস্তায় ধারে ধারে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। পাঠকদের জন্য বইয়ের দোকান হচ্ছে একটি স্বর্গের সমান।

গরু ছাগলদের ঘাস খেতে ছড়িয়ে দেওয়া হয় সারা মাঠে।

হন্ডা হন্ডা হচ্ছে একটি বাইক এর ব্র্যান্ড যেখানে বিভিন্ন মডেল এর বাইক তৈরি করা যায়। এবং এটি অত্যন্ত রিজনাবল বলে যে কেউ এটি কে অ্যাফোড়ড করতে পারে।

এখানে দেখানো হয়েছে হণ্ডা শো রুম যেখানে মানুষেরা এসে নিজেদের প্রত্যাশিত পছন্দের মত বাইক কিনে নিয়ে যেতে পারে।

এখানে মানুষ ওয়াকেও বেরোতে পারে তাতে মনটাও ভালো থাকে।